তাকে পাশে একটি মেরুন কালারের প্রাইভেট কার দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে এবং তার আর একটু দূরে দুটি মোটরবাইক ও একটি ডাস্টবিন রাখা দেখা যাচ্ছে।

এই ফটো -টি এমন একটি জায়গায় তোলা হয়েছে যেখানে একটি খুব সুন্দর ফোয়ারা রয়েছে এবং সেটি অন করা রয়েছে।

পরে পায়ে হাওয়াচটি পরে দাঁড়িয়ে আছে আর কিছু দেখা যাচ্ছে না|